দুটি এমু পাখি দেখা যাচ্ছে। সেই এমু পাখি গুলি দাঁড়িয়ে রয়েছে এবং সেই খাঁচার সামনে কিছু ছোটখাটো গাছপালা দেখা যাচ--

এবং তার শরীরে একটি নীল রংয়ের কাপড় জড়ানো আছে এবং তার মুখে বিভিন্ন ধরনের পদার্থ লাগানো রয়েছে তাকে সেলুন